আরো কয়েকটা-আ চেয়ার সয়েছে। সেটা তে খুব ভালো দেখাচ্ছে লোক দাঁড়িয়ে রয়েছে সে দেখাচ্ছে।

এই প্যাডেলটা খুব সুন্দর তো! দেখতে খুব ভালো লাগছে। খুব সুন্দর দেখাচ্ছে। আর ঠাকুর তিন চারটে ঠাকুর দেখাচ্ছে। খুব সুন্দর দেখাচ্ছে ঠাকুর গুনো --

কোয়াটায় একটা মেশিন রয়েছে । আর সেটাও খুব সুন্দর খুব ভালো ।

এই মুন্দিরটা খুব ভালো দেখাচ্ছে ভেতরের আসে পাশে অবশ্য লাইটিং করা হয়েছে প্যান্ডেল করা রয়েছে।

আর ঠাকুর- এর বা পাশে একটা ফুল বড় আছে সেটা সুন্দর।

আর একটা দাদা মাছ পিস করছে সেটাও খুব সুন্দর দেখাচ্ছে। মাছগুলো এত বড় বড় খুব সুন্দর তো।